এ আর একটা সরু রাস্তা গেছে চার ধারে বিল্ডিং আছেএ।

দুটো লাইন -এর পোল আছে।

এখানে মন্দিরটি রং আছে লাল আর সাদা ।

পুকুরের চারদিক ময় পশে একটি রাস্তা গাছে সরু কাঁচা রাস্তা।

এইখানে দুটো ট্যাক্সি দাঁড় করানো আছে । তার আশেপাশে অনেকগুলো মানুষ আছে । দু তিনটে বাইক আছে।

বাঘ সিংঘো নৌকা ইত্যাদি অনেক রকমের জিনিস তৈরি করেছে ।প্রায় --

ব্যাঙ্ক এর সামনে অনেক গুলো --

হোটেলে কালারিং বালব জ্বালানো আছে। ওপরে একটা মানুষ দাঁড়িয়ে আছে নিচে পার্কিংয়ে ।

মলপুর গ্রামীণ হাসপাতাল। হাসপাতালের সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। একটা টোটো দেখা যাচ্ছে ।

এইখানে নদী আছে। একটি নদীতে অনেকগুলো মানুষ স্নান করছে। একটি হাতি আছে হাতির ওপর একজন দাঁড়িয়ে আছে।

এ এটি একটি ডাক্তারখারানা অনেকগুলো মানুষ এসে ওষুধ লিখে দিচ্ছে ওষুধ রাখা আছে অনেকগুলো মানুষ ওষুধের প্রেসক্রিপশন নিয়ে দাঁড়িয়ে আছে --

এইখানে লঙ্কা দেখা যাচ্ছে অনেক গুলো-ও সবুজ সবুজ লঙ্কা আছে --